আরো অ নিত্য নতুন জিনিস দেখতে পাচ্ছি |

সেটা হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছি ফুলের |

আমি ই এখানে দেখতে পাচ্ছি একটা নদীর --

আরো অনেক লোক দেখতে পাচ্ছি আমি এখানে।

রাস্তা আছে অনেক কিছুই আছে।